এদের পরিষেবা মনমতো খুবই ভালো।

এবং দুর্গের সামনের দিকে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে বিভিন্ন পর্যটকরা--

হাঁটাচলা করতে পারবে পিকনিক করতে পারবে।

অনেকে এখানে এসে সময় কাটায়।

এখনো স্কুল এর গেট এ এটা লাগানো হয়।

বর এবং বউ এর বসার জন্য একটি সিংহাসন আছে।

সাইকেল ও মোটরসাইকেল স্ট্যান্ড ।

রাতে দরজাটা দেখতে অনেক সুন্দর লাগে।

এটি একটি খাবার দোকান।

এই পার্ক এ অনেক বাচ্চারা খেলতে আসে।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজ এখানে--

বিভিন্ন ফাস্ট ফুড পাওয়া যায় একি সঙ্গে --

এই ভবনটি ঝাড়গ্রাম শহরের বিধান কেন্দ্রেই ।

এটি একটি ওভার ব্রিজ ।.

এই কমপ্লেক্স -এ আগে থেকে বুকিং করে থাকা যায়।

খুব আড়ম্বরের সঙ্গে এই উৎসব পালিত হয়।

এর সংলগ্ন জায়গা গুলো থেকে লোকজন আসে এখানে ট্রেন ধরতে ।